যে cashier হয় না সে লোকটা খুব ভালো হ্যাঁ ওই bank এ একটা দুটো লোকেই ভালো থাকে তার বেশি পাবিনা তুই দেখবি ঠিক আছে বাকি সব দেখবি খিট খিটে type এর হয় তা আমি বুজতে পারিনা যে খিটখিটে type এর কোনো হয় তুমি তো আর নিজের পকেট থেকে টাকাটা দিচ্ছ না হে তুমি তো ধর আমাদের টাকায় আমাদিকে দিচ্ছ কারণ আমরা যেটা জমিয়ে রেখেছি সেটাইতো আমাদিকে দিচ্ছ তাহলে তাহলে তুমি এত খিটখিটে কোনো করছো ভাই তোমার ওটা duty তোমার ঐটা কাজ তুমি কি তোমার কি বসে বসে টাকা দিবে না তুমি বসে বসে টাকা income করতে যাও যে তুমি এত মানে rude ব্যবহার করছো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

তো ওরা বল ওরা বলছে যে আজকে না কালকে এসো তো কালকে গেলাম তো কালকে গিয়ে বলছে ওরা দেখো এখন তো card আসেনি তুমি পাঁচদিন পর এসো তো পাঁচ দিন পর গেলাম তো পাঁচদিন পর বলছে এখনো আসেনি এবার আমি তো রেগে গিয়ে উল্টোপাল্টা যা বলার বললাম দিয়ে সে bank এ যেয়ে কি বলবো খাতা পত্র এই টেবিল থেকে ওই টেবিল নিয়ে যাই না হুম হুম হুম পিওন পিওন পিওন ঠিক ওই পিওনতাই বললো যে তোমার নামকি নামটা বললাম নিয়ে ঠিকাছে দাঁড়াও আমি একটু খুঁজে দেখি এসছে কি না দিয়ে খুঁজলো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 হ্যাঁ ওই বললাম না কিছু কিছু লোক থাকে মানে এতটা খারাপ যে মানে তাদের মানে ব্যবহারটাই মানে খুবই খারাপ লাগে যে দেখে যে ছিঃ এরা মানুষ না কি মানে যা তা ঠিক বলছো তার পর তো দেখো আবার কি বললো কর্মচারি টা বললো তোমার বাড়িতে চলে যাবে by post এর মাধ্যমে আরে ভাই এ আমার টা তোমার ওই কাছরা তে পরে আছে তা by post এর মাধ্যমে কবে যাবে বলতো ওই তো মানুষকে ঘোরানো ওদের কাজ বুজতে পারলি এবার তোকে বললো যে ধর by post এ যাবে তাহলে তুই ভেবে নিলি যে যা এবার যা আসবে ধর post office এ আসবে ঠিক আছে তো এবার তাইজন্য ধর তুই আর ওকে জ্বালাতে যাবিনা তুই post office এর অপেক্ষায় বসেই থেকে যাবি আর তোর তা জীবনে ও আসবে না হ্যাঁ তো সেই হিসাবে দেখতে গেলে ধর ও ওর ফায়দার কথা বলেছে এবার আর কি বলি ওদিকে আর কিছু বলার নেই সেই তবে এখন একটা ভালো করেছে শুনেছি নাকি মানে এখন আমি যায়নি তবে এর জন্য আমি apply করবো একটা savings account খোলার সাথে সাথে তো এখন শুনেছি নাকি সাথে সাথে দিয়ে দিচ্ছে একঘন্টা দাঁড়াতে বলছে দিয়ে হম এখন আবার কি বলতো এর charge যেটা extra কারণ একটা সাধারণ মানুষ যদি charge দিতে থাকে এমন দেখতে গেলে দেখো তুমি বছরে bank যে কত টাকা charge কাটছে হিসাব করলে তোমার মাথাটা ঘুরে যাবে তো bank সমন্ধে তো প্রচুর কথা বলে দিলাম উল্টোপাল্টা bank এর কর্মচারীরা শুনলে হয়তো আমাদেরকে মারবে তাই না মারার কিছু নেই যেটা ধরেন ন্যায্য কথা সেটা ঠিক বলেছি হ্যাঁ তো ঠিক আছে তাহলে আমি তোকে একটু পর phone করছি আমি একটু bathroom যাবো ঠিক আছে bathroom থেকে ঘুরে আসি এসে phone করছি ঠিক আছে তারপর কেমন আছো হ্যাঁ? আমাকে ভুলেই গেছো এতদিন ফোন করোনি

মনে আছে last কবে কথা হয়েছিল? সেই চার মাস হয়ে গেছে

আমি নাকি রাম আর তুমি নাকি হনুমান যে আমি তোমার মনে থাকবো কথা রাম হনুমান হলেই হয় নাকি মানুষ মানুষের মনে থাকেনা ভালো মানুষ একসাথে আমরা কাজ করেছি তাহলে আর বল তুমি ফোন করলে আজকেকত ভাগ্য ভালো আমার বল আরে না গো দেখো আমি তো দেখ আমিও busy ছিলাম বাচ্চাদের ওই exam টেক্সাম চলছিল তো ওদেরকে একটু পরা পরাতে হয়

মাঝখানে কয়েকদিন ওদের tutor আসেনি

ওই আজ-কালকার টা তো কত চাপের তুমি তো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 দেখো এখন তো দেখো অনেকগুলো options হয়ে গেছে কি নিয়ে পড়তে চাই ওর biochemistry ছিল হ্যাঁ biochemistry তে graduation complete করল আহ সবসময় honours করেছে এরপর কি করা যেতে পারে? মাস্টার্স কি করে আজ-কালকার দিনে কি কোন লাভ হয়? দেখো কত percentage পেয়েছে future এ কোথায় কি admission হবে সেটাতো percentage এর basis এ হচ্ছে

এমনি এমনি admission হচ্ছে না

গুলোতে তো অনেক খরচা অনেক টাকাও দিতে হচ্ছে অনেক জায়গায় donation লাগছে

তোমার মনে হয় কি মানে মেয়েদের জন্য futuristic line কোনটা? মানে কোন দিকে গেলে কি করলে হতে পারে? হম দেখো আজ-কালকার তো ছেলে বলো আর মেয়ে বলো সেরকম কোন কিছু রইল না তফাৎটা সেরকম

এর উপরে

তো ওই আর কি এখন একটা job করছে একটা part time করছে তার সাথে ভাবছিলাম একটু মানে ওকে বায়োকেমিস্ট্রি পড়েছে তো দেখি এটা আরেকটা কি মাস্টার্স করবে বলছিল আরেকটা বাই বায়োলজি নিয়ে আমাদের তো education টাই এমন যে generally ওই subject নিয়ে

অন্যের মধ্যে করলে ওকে একদম প্রায় আর নতুনের মতনই করতে হবে হ্যাঁ এত টাকা দিয়ে পড়ানোর পর কি চাকরি পাবে তাও জানিনা হ্যাঁ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

তো ওইখানে তো কিন্তু ফি গুলো তো সেরকম কুড়ি লাখ পঁচিশ লাখ বা বা! দিতে দিতেই ফতুর হয়ে যাবে তোমার মেয়ে এখন

তোমার ছেলে মেয়ে এখন কিসে পড়ছে? মানে কোন এখনতো ছোট

আগে ছিল মাধ্যমিক বোর্ডে এখন ওখান থেকে সরিয়ে দিয়েছি

মাধ্যমিক বোর্ডে আমি দেখলাম পরের দিকে তো অনেক চাপ হয়ে যায়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

ওই বোর্ড গুলোই বেশি ভালো

হম তোমার ছেলে-মেয়ের কত খরচা পরছে গো তাও ধরো এখন তো হ্যাঁ তো যখন ভর্তি করিয়েছিলে কোন এ মানে হয় নাকি না আগে যখন ওই করেছিলাম যখন ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ছিল তখন তো ওই তার আগে তো ওই আরে কি বলে কেজি কেজি ওইসব না অনেক তার আগে তো ওইটা তে ছিল

ওই গুলোতেই তো এর সময় পাঁচ হাজার টাকা নিয়েছিল ফর্ম টর্ম আর ওইসব

না একটা ফরমের অত দাম থাকে কি প্রিন্ট করতে পাঁচ টাকা ও লাগে না

এগুলো এরকম করে একশ দেড়শ টাকা করে ফর্ম হ্যাঁ সেটাই তো ভাবি বিয়ে করতেও ভয় লাগে বিয়ে করলে বাচ্চা কাচ্চা হলে বাচ্চা কাচ্চার পড়াশোনা বাপরে বাপ! আর নিজেদের কোনো আড়ম্বর থাকবে না কিছু থাকবে না তখন সব ছেলে মেয়েদের জন্যই তখন আর তারপরে ওই বেশি যদি ওই হয় তো রাখতেই হবে

সেটাই ভাবছি কি হবে এত হয়ে গেছে এখন

তোমারটা কি মাধ্যমিক বোর্ড ছিল না কি ছিল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

বোনের ও কলেজ করেছি দুজনেই সিটি কলেজ থেকে

ক্যালকাটা ইউনিভার্সিটি বোনের আমার থেকে অনেক ভালো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

হম হম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 বা একটা অন্য যদি সেরকম কোন হয় কি করা যেতে পারে? তাহলে তো ওই একে তো আছে আছে তারপরে ওই কি বলে আচ্ছা এই এর উপর যেটা হয় এর উপর যে টা আছে ওটা কেমন গো? জান খবর আছে? এর উপর একটা কোর্স হয় ওটার কোন খবর আছে? না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

ওইটা কি না এমনি

আচ্ছা জানতাম না তো এটা আমি যেখানে যে রয়েছে ওখানে একটা ছেলে আছে ও তেই থাকে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

তো এটা কি না নিজের মনে হয় কারণ এখানে এসে পরছে তো হলে আমাদের মানে পশ্চিমবঙ্গে থাকতো হম তার মানে তাই তো? আহ আছে না

তাহলে তো ওই বড় বড় এর মতনই হবে যখন এই যে এখানে তো দের হয়ে যায় না

দেখি ও ওদের ঐ বাইরে ওই চাকরি খোঁজার জন্য যেতে হয়না মনে হয় আর এখানে এখানে মুম্বাই থেকে অনেক আসে তো এখান থেকে হয় ভালো মুম্বাই তাদেরকে আচ্ছা মানে হিসেবে আচ্ছা

আচ্ছা কিন্তু তারপরেও আর কেমন ঐটাতে মানে বিষয়টা যেটা সারা জীবনতো হয়ে থাকা যাবে না না সে আমাদের রাঘাব বিনানি ছিল মনে আছে? ও করেছিল একবার কয়েকবার করেছিল কলকাতায় কলকাতায় কয়েক আসত রা তাদেরকে ঘোরাতে হিসাবে আচ্ছা নেই একদম তো এটা তো আমার মনে হয় এর মত না এর নয় এটা

উহ হম

হ্যাঁ পড়াশোনা তো নিশ্চয়ই করতে হবে একটা জায়গা ওই সবকিছুই জানতে হবে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

হলো কার এ কোন রাজার থেকে আবার কোন রাজার কাছে চলে গেল

পুরো সবকিছু না হলে তো ভুলভাল তো দিতে পারো না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

এটা তো ওই আর্ট বা ওই কি বলে টা বলে এইটা তাইতো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

আর একটা হয়ে

আর এই গুলোর কোন এর নাম টাও তো শুনিনি হ্যাঁ নামটা কি যেন তোমায় জেনে বলব নামটা

আরে আমার ছেলের তো ওতো নিয়ে চাপ নেই ওদের তো ওই ভালো স্কুলে আছে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

তাহলে এ তোমার থেকেই দিবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওদের স্কুলে যা পড়াশোনা করাই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ভাবছি মেয়েকেও এখানে দিয়ে দেবো তাহলে কি হয় এই আর এ সব ঝামেলাই আর থাকবে না

যা করার স্কুলেই করে আসবে বাড়িতে এসে একটু করতে হবে না হ্যাঁ ওদের তো অনেক লম্বা সেই সকাল বেলা যায় বাচ্চাদের তো শুধু ওই কি বলে ওইটা কে